আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি-ই--

তার এই চারিদিকে বিভিন্ন এ-এ প্রচুর বহুতল ও ও বিল্ডিং এ উঠেছে।

এবং মাঠটির চারিদিকে আলো ও ও ও জ্বলছে।

একটি বহুতল বিল্ডিং দেখতে পাচ্ছি । এবং আশেপাশে আরো কিছু ছোট ছোট গাড়ি ঘোরা দেখতে পাওয়া যাচ্ছে ।

জলাশয়ের পার গুলো বাঁধানো ধারে ধারে প্রচুর গাছ লাগা আছে। বিভিন্ন--

এ এ এই সব ছেলে এবং মেয়ে শীতের পোশাক পরে লাইন দিয়ে পরিষেবা নেওয়ার জন্য দাঁড়িয়ে আ --

লালসবুজ রং করা একটি কাঠের টেবিলের ওপর রাখা আছে এবং পরোটা টি সবুজ সবুজ ও ও ও ও ও ও --